তুমি ভালো থেকো গরু গরু হল একটি আহ গৃহপালিত পশু পশু গরু সাধারণত সবার বাড়িতেই দেখা যায়। উম গরু সবার বাড়িতে প পালন করে

দেয় গরুর দুধ বিক্রি করে মানুষ জীবন ধারন করে। আর গরুর দুটো উম গরুর দুটো শিং আছে উম গরুর আহ চারটা পা আছে এবং। গরুর একটি লেজও আছে। গরু তৃণভোজী প্রাণী লতাপাতা মানে খড়

দোকানে দোকানে বিক্রি করে। এবং মিষ্টির দোকানে গরুর দুধ নেয়, সে দুধ থেকে মিষ্টি তৈরি হয় এবং গরুর দুধ কাটিয়ে ছানা তৈরি হয়। সে ছানা থেকে পনির তৈরি হয়।

সাদা উম আবার আহ হচ্ছে কালো ধূসর রঙের নানা রকম। গরু গরুর গায়ে নানা রকম থাকে আর গরু ঠিক উম গৃহপালিত পশু কিন্তু নিরীহ প্রকৃতির পশু, শান্তশিষ্ট নিরীহ গরু একটা অবলা প্রানী। গরু মুখে কিছু বলতে পারে না। কিন্তু বোঝাতে পারে ঠিকই। গরুর উম এর পেছনে একটি লেজ থাকে সেই লেজের গোছায় এক গুচ্ছ উম লোম একগুচ্ছ পশম থাকে। এবং গরুর পায়ের নিচে খুর লাগানো থাকে। সেই খুর থেকে নানা রকম জিনিস তৈরি হয়। গরুর চামড়া দিয়েও নানা রকমের জিনিস তৈরি করা যায়। সেই জিনিস তৈরি করে আবার সব বাজারে বিক্রি হয়। গরুর দুধ বিক্রি হয় সেই দুধ গরুর দুধ সাদা রঙের হয় গরু বাড়িতে বাড়িতে

উম গরু আহ গরু বাচ্চাকে বাছুর বলা হয়। সেরম গরু গরু এমন একটি প্রাণী ছোট থেকেই গরুকে গরু সম্বন্ধে ছোট বাচ্চাদেরও বলা হয়। গরু আহ গরু সব দেশেই দেখা যায়। এবং গরু উম অনেকে বাইরে থেকে কিনে নিয়ে আসে যেমন বাইরে বলতে বিহার থেকে বড় বড় গরু উম যারা ব্যবসা করে তারা বাইরে থেকে বড় বড় গরু কিনে নিয়ে আসে এনে এখানে এনে পালন করে। করে আহ তাদের থেকে দুধ আরো নানা রকম জিনিস বিক্রি করে জীবন ধারন করে। গরু গরু গরু যেখানে থাকে জায়গায় তাকে গোয়াল ঘর বলে উম গরুর হম গরুর বাচ্চাকে বাছুর বলা হয়। গরু অনেক জায়গায় মাঠেও নিয়ে যায় চড়াতে। চড়িয়ে মাঠের ঘাস টাস খায়। হম গরু দিয়ে গরু মাঠে নাঙ্গল টানে নাঙ্গল টেনে জমি আহ চষে। চষে আহ আর গরুর দুধ দুধ এতটাই উপকারি যে ছোট বড় সবাই খায়। খেয়ে উপকার পায় আর গরু আহ নানা রকম জিনিস দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। গরু গরুর দুধ থেকে দই ঘি ছানা পনির আহ নানা রকম জিনিস তৈরি হয়। এবং গরুর পটি করে সে পটিটাকে সাধারনত গোবর বলে। এবং গোবর থেকে একটা গোবর gas তৈরি হয়। সেই gas আবার সবাই জ্বালানী হিসেবে ব্যবহার করে বাড়িতে। সেই gas জ্বেলে রান্না করে এবং গরুর চামড়া থেকে bag তৈরি হয় জুতো তৈরি হয় এবং উম শিং দিয়ে আবার আজকাল নানা রকম পদ্ধতিতে চিরুণি তৈরি করা হয়। এবং গরুর যে ভাতের আমাদের যে ভাত খাই সাধারণত বাড়িতে সেই ভাতের যে ফেন হয় সেই ফেনও গরু খায়। খেলে গরুর দুধ ঘন হয়। গরু গরুর উম প্রচুর গুণ আছে এবং গরু খুব একটি যত্নশীল প্রাণী। গরু সাধারনত সবাই বাড়ি পোষ মানাতে পারে। খুব সহজেই গরু পোষ মেনে যায়। আর উম গরু আমাদের হিন্দু ধর্মে গরুকে দেবতা বলা হয়। সেইজন্যে গরুকে সবাই পোষলে গরু বাড়িতে যত্ন খুবই যত্ন যথেষ্ট যত্ন সহকারে রাখে গরুকে গরু গরু খুবই শান্তশিষ্ট একটা প্রাণী কিন্তু গরু যখন রেগে যায় আহ তখন রেগে গেলে গরু উম খুবই উম ক্ষতি করে দেয় কোনো মানুষের যদি মানুষকে যদি গরু শিং দিয়ে গুতিয়ে দেয় তাহলে তার খুবই ক্ষতি হয় লাগে এমন কী উম মানুষকে hospital এ পর্যন্ত ভর্তি করতে হতে পারে। গরু উহ গা গরু অনেক রকমের জাতের হয় অনেক বড় বড় গাই দেখা যায় সেগুলোকে বড় বড় গুলোকে গরুগুলোকে যেমন তেমন এই গাই গুলো

এবং নানা দোকানে দেয়। এবং সেসব দুধের যে সেই দুধের dairy তেও দুধ দিয়ে আসে দিয়ে তারা সেখান থেকে উম টাকা উপার্জন করে। দুধ দুধ অনেকেই বাড়িতেও ছানা তৈরি করে ওই সেই ছানা থেকে নিজেরা বাড়িতে পনির রান্না করে আবার দুধের উম গরুর একটি বড়ো থাকে এবং গরুর মাথা আহ তা খুব দীর্ঘ হয় আর উম গরু গ গরুর মুখ উম সাধারনত উম তি তৃণভোজী প্রাণী। গাছের পাতা খায়। আর উম খড় খায় গরু আহ গরু নানা রকম নানা রকমের হয় আর গরু উম আহ ছোট বড় নানা জাতের হয়।

ছোট মত হয় ছোট হয় যেমন আস্তে আস্তে বড় হয় ওই বাছুরও আস্তে আস্তে বড় হয় তখন তাদের আস্তে আস্তে আরো পরিবর্তন হয়। তাদের গায়ে আহ লোম হয় বড় বড় color আসে রং আসে আস্তে আস্তে। আবার উম গরু উম কোনো বাড়িতে বাড়িতে সবাই পোষে বিশেষ করে আহ হিন্দু মানুষ ধর্মের মানুষরা গরু রং খেলা যখন হয় সে সময় রং আবির আগে গরুকে আহ সবাই গরুকে দেবতা বলে সেই দেবতাকে আগে মাথায় মাখ উম আহ গরুর কপালে টিপ পড়িয়ে দেয়। এবং গরুর গলায় অনেকে আবার ঘন্টা বেঁধে দেয়। গরু যদি কোথাও চলে যায় বা উম হারিয়ে যায় সেই ঘন্টা যদি বাঁধা থাকে গরুকে সহজে খুঁজে পাওয়া যায়। আর উম গরুর আহ গায়ে নিরীহ প্রাণী গরু কিছু বলতে পারে না। কিন্তু বোঝাতে পারে যেমন গরুর গায় যদি উম কোনো পোষা পোকা মাকড় বসে তালে গরু তখন তার লেজ দিয়ে আহ ঝাপটা মারে তাকে তাড়ায়। তাড়িয়ে আহ দেয় তখনেই বোঝা যায় গরু বলতে পারে না ঠিকই কিন্তু বুঝতে পারে সব কথাই। আর গরু উম